বাইরে কিছু লোকজন এবং কিছু মহিলা বসে আছে।

এবং কিছু মানুষ সেখানে ফুল কিনছে এবং কিছু জন সেখান থেকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফুল ও এখানে দেখা যাচ্ছে।

ছবিটির মধ্যে একটি বড় হোটেল দেখা যাচ্ছে। হোটেল টি সাদা রং এর। হোটেল টির সামনে দিকটা নীল রঙের।